আর দেওয়ালটি কালার দিয়ে পেন্ট করা রয়েছে।

দোকানটিতে একটি বড় সাদা টেবিল রয়েছে।

ছবিটিতে তিনজন মহিলা নৃত্য পরিবেশন করছে।

ছবিটিতে একটি লম্বা মোটর -এর পাইপ রয়েছে।

ঘরটির আশেপাশে কিছু গাছপালা রয়েছে।

ঘরটির ওপরে ওঠার জন্য একটি সিঁড়ি রয়েছে।

এই ইস্কুল -টিতে নীল ও সাদা রং করা হয়েছে।

ছবিটিতে একটি বড়ো ঘর দেখা যাচ্ছে।

ছবিটির ডানদিকে অনেকগুলো সোফা আছে।

ছবিটিতে আনমোল নামের একটি দোকান রয়েছে।

দোয়ারনিতে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে।